এখানে তিনটা সুন্দর সুন্দর পোশাক পাওয়া যাইতেছে।

এ ঘরের ভেতরে মইদ্যে অনেকটা সুন্দর সুন্দর চকি দেকতে পাওয়া যাইতেছে।

অনেকটা সোফা দেখতে পাওয়া যাইতাসে আর এ ঘরের ওয়ালের পাশে অনেকগুলা তক্তা লাকড়ির তক্তা দেখতে পাওয়া যাইতাসে।

এখানে অনেকটি কম্পিউটার স্ক্যানার এবং ক্যালকুলেটর দেখতে পাওয়া যাইতেসে।

বাঁশ দিয়ে বেড়া দেওয়া রয়েছে আর এখানে একটি বড়ো একটা মাঠের মত দেখতে পাওয়া যাচ্ছে এখানে একটি চাগল সে ঘাস খাইতে দেখা যাচ্ছে।

এবং আরো এখানে অনেকগুলা পাথর এবং বালির মতো দেখতে পাওয়া যাইতাছে।

এই ছবিটির মধ্যে একটা রেস্টুরেন্টের দৃশ্য দেখতে পাওয়া যাইতেসে।

দেওয়ালের মধ্যে অনেকগুলা ফটো এবং অনেকগুলা কাগজও লাগানো রয়েছে।

আর সাইকেলগুলি খুবই সুন্দরভাবে লাগানো রয়েসে সাইকেলগুলি প্রত্যেকটিতে রাঙ লাগানো রয়েছে।

এখানে এই কাটোনের ভিতরে প্রত্যেকটির ভিতরে এক একটা বক্স রয়েসে।

বক্সের ভেতরে অনেকটা মূল্যবান জিনিস রয়েছেন ।

আর এখানে একটি পাউচ রয়েসে আবার একটি বিল রয়েসে।

এই ছবিটির মধ্যে একটি শোরুমের দৃশ্য দেখা যাইতেসে আর এই শোরুমের ভিতরে তিন চারটা ফোর হুইলার গাড়ি দেখতে পাওয়া যাইতেসে।

বস্তাটি একটি এবং আরও অনেক জিনিস এখানে দেখতে পাওয়া যাইতেসে।

আর এখানে পিতাদের পিছনে অনেকগুলা মানুষ কয়েকশো মানুষ তাদের নাসগান এবং অনুষ্ঠানটি দেখার জন্য চলে আসি আসিয়াসে।

এই ছবিটির মধ্যে একটা পাম্পের দৃশ্য দেখতে পাওয়া যাইতেছে সেই আর এই পাম্পটি হচ্ছে ইন্ডিয়ান অয়েল কোম্পানির।

গেট -টির মধ্যে অনেকগুলা বড়ো বড়ো গাছপালা দেখতে পাওয়া যাইতেছে।

এখানে একটি গরও দেখতে পাওয়া যাইতেছে এখানে একটি বন্যার জলের তারা খুব ফ্লাড কর ফ্লাড হইতাসে।

এই ছবিটির মধ্যে একটি ঘরের ভিতরেও দৃশ্য দেখা যাইতেসে।

বোর্ডের পাশে একটি চোকির মতো দেখা যাইতেসে হার এ ঘরের ভিতরে একটি তারিয়া রইসে।

ও রুমটির মধ্যে অনেকটা খালি দেখতে পাওয়া যাচ্ছে আরো অনেকটা লাইট লাগানো রয়েছে।

ঘরের মধ্যে এখানে বালিও দেখতে পাওয়া যাচ্ছে অনেকটা আর এক্কু নীচের উপরের দূরের মধ্যে একটি বড় ঘরও বানানো হয়েছে এবং অনেকটা বড় বড় গাসপালাও দেখতে পাওয়া যাইতেসে।

আর এই রিংগুলি সম্পূর্ণ বালিপাথর এবং সিমেন্ট দিয়ে তৈরি।

আর এখানেও কয়েকটি জলও দেখতে পাওয়া যাচ্ছে।

আর একানে একটি কাউন্টারের মতো নিশ্চয় দেখতে পাওয়া যাচ্ছে আর এখানে একটি কম্পিউটার এবং প্রিন্টার দেখতে পাওয়া যাচ্ছে।

তারপরে দেওয়ালের মধ্যেও অনেক কয়েকটি সার্টিফিকেট লাগানো রয়েসে।

এই ছবিটির মধ্যে একটি মহলের ছবি দেখতে পাওয়া যাইতেছে।

আর এ মলের ভিতরে অনেকগুলা জিনিস দেখতে পাওয়া যাইতেসে।

আর এই তাঁবুগুলোর মধ্যে গ্রেস্কিন দিয়ে বানানো হয়েসে।

আর একটি সাদের নীচে অনেকজন মানুষ তারা বাজার করিতেসে।

এই ছবিটির মদ্যে একটি বিল্ডিং -এর কাজ করা হইতেসে।

এবং এখানে একটি বিল্ডিং তৈরির জন্য একানে অনেকগুলা দেওয়াল এবং অনেকগুলা ইট দেখতে পাওয়া যাইতেসে।

এখানে অনেকগুলা বালি এবং পাথর দেখতে পাওয়া যাইতেসে আরো দুইজন মিস্ত্রি এখানে কাজ করিতেসে দেখতে পাওয়া যাইতেছে।

একানে একটি ফুলও দেখতে পাওয়া যাইতেসে গরের ভিতরে কয়েকটি বেলুনও লাগানো রয়েসে।

এবং কয়েকটি সুন্দর সুন্দর ফুলও দেখতে পাওয়া যাইতেসে।

এই ছবিটির মধ্যে একটা বড় মন্দির দেখতে পাওয়া যাইতেসে।

এই সবিটিতে একটি পার্কের মতো দৃশ্য দেখতে পাওয়া যাইতেসে।

এখানে কয়েকটি খেলাধুলার জন্য একটা সুন্দর সুন্দর জিনিস দেখতে পাওয়া যাচ্ছে।

আর এই দৃশ্যটির মধ্যে বোঝা যাচ্ছে যে এখানে একটি গোডাউন গোডাউন -এর মত এখানে একটি ডিমের পাতা আছে।

এখানে অনেকজন ছেলে মেয়ে এবং মানুষদেরকে নিয়া যাইতেসে।

তাতে লেখা রয়েছে হোটেল গেট নিউ হোটেল গেটওয়ে কর্ণাটকা ।

এখানে কয়েকটি মাছ সুন্দর সুন্দর ভাবে সাজানো রয়েসে।

গরের ভিতরে অনেকটা জিনিস দেখতে পাওয়া যাইতেসে দুইতিনজন মানুষদেরকেও দেখতে পাওয়া যাইতেসে।